ল্যাপটপ আসে টেবিল আসে ফটো আসে সাইরটা।

একজন মোবাইল টেপাইতাসে আরেকজন এই সাইডে চেয়ার ।

একটা দোকানের মধ্যে চারটা মানুষ আসে।

রুমটাতে শার্ট আসে উম উম ফ্যান আসে লাইট আসে ।

একটা বিয়েবাড়ি বিয়েবাড়ির উ চারিদিকে কাপড় লাগানি।

ভদ্রমহিলা উম শার্ট হলুদ প্যান্ট মাথার কাপড়--

একজন হলু নীলস্ গেঞ্জি একজন আকাশী গেঞ্জি একজন লাল গেঞ্জি--

আর এ উইদিং মেডিসনের দোকান অনেক ধরনের উ ওষুধ আছে অনেক ধরনের কালারের।